দাড়িয়ে আছে। যতদূর সম্ভব গাঢ় শীতকাল । অনেক জল দেখা যাচ্ছে জলটা দারুন লাগছে দেখতে। দূরে গাছপালাও দেখা যাচ্ছে।

ব্যাংক অফ বড়দার - আর একটা ব্রাঞ্চ । এইখানে লোকে সব মানি ডিলিংস করতে আসে। এবং রাস্তার পাশেই এই ব্রা ব্রাঞ্চ - টা ব্রাঞ্চ -দুটোই সামনে একটা লাইট পোস্ট সামনে একটা বাঁশ দিয়ে ঘেরা।

পার্ক - এর ভেতরে ছেলেপুলেরা খেলাধুলা করছে এবং সাইড -এ লোক বসে রয়েছে। পার্ক এর বাইরেও অনেক বাইক এবং সাইকেল দাড় করানো আছে। পার্ক - এ দূরে বেশ গাছপালাও অনেক রয়েছে। পার্ক এর চারপাশেই গাছপালা দিয়ে ঘেরা প্রায়।

এখানে সবাই নামাজের টাইম - এ বেশি ভির হয়। সামনে একটা বাচ্চা মেয়েকে দেখা যাচ্ছে এবং একটা লোক দেখা যাচ্ছে সে যতদূর সম্ভব ছবি তুলছে। পাশে একটা লোক দাড়িয়ে রয়েছে।